অনেক বড়ো বড়ো গাছ রয়েছে কিছু বাইক

একটি সাইকেল দাঁড় করানো রয়েছে মাঠের মাঝখান দিয়ে একটি রাস্তাও চলে গেছে।

কয়েকটি রাস্তা দেখতে পাচ্ছি রাস্তার উপরে একটি গৌর মহাবিদ্যালয় দেখতে পাচ্ছি।

একটি গার্ডেন দেখতে পাচ্ছি গার্ডেন -এর ভিতরে একটি বসার জায়গা দেখতে পাচ্ছি ।

কতগুলি লোক বিল্ডিং -এর নীচে জড়ো হয়েছে তারা পোস্টার -এর দিকে তাকিয়ে রয়েছে।

কিছু গারজিয়ান কেও দেখতে পাচ্ছি।

কিছু গাছ দেখতে পাচ্ছি বড় বড়।

হমম এ এ কার্পেট -এর উপর বসে রয়েছে মুখে সবাই মাস্ক পরা।

একটি রাস্তা দেখা যাচ্ছে টু ওয়ে রাস্তা।

মাল বোঝাই করা লরি যাচ্ছে বিল্ডিং ও দেখা যাচ্ছে ।

এ-এ জঙ্গলটির মধ্যে অনেকগুলো হরিণ দেখতে পাচ্ছি।

ফুটবল খেলা হচ্ছে মাঠে। সব ছেলেরা জার্সি পড়ে রয়েছে।

এখানে মানুষজন আসে টাকা পয়সা তোলার জন্য।

কালো প্যান্ট পরে হাতে একটি লাল ব্যাগ --

একটি গাড়ি জলের মধ্যে দিয়ে আসছে গাড়িটি প্রায় হাফ ডুবে গেছে মানুষজন--

এ একটি বাস যাচ্ছে পাশ দিয়ে ।

এই ছবিটিতে একটি বড় মাঠ মতন দেখতে পাচ্ছি।

এটি রাস্তার ওপরে দেখা যাচ্ছে অনেকগুলি অটো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে।

একটি টেবিল দেখতে পাচ্ছি তার ওপরও কিছু জিনিসপত্র রয়েছে।

একটি জমি দেখতে পাচ্ছি জমিটির মধ্যে--

এটি একটি জিম সেন্টার জিম সেন্টার -এর ভেতরে।

পাতা রয়েছে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে সে--

একটি মাঠ দেখতে পাচ্ছি মাঠের মধ্যে অনেক পতাকা দেখতে পাচ্ছি পাশে কিছু ঘর বাড়িও দেখা যাচ্ছে গাছপালা রয়েছে।

অ্যা তারা সেজেগুজে বসে আছে।

ভেতরে কোন মানুষ জন দেখা যাচ্ছে না দরজাটি খোলা দেখতে পা--

তে অন্য দিকে মুখ করে দাঁড়িয়ে আছে।

একটি মহিলা মাথায় টুপি পড়ে দাড়ি দাঁড়িয়ে আছে ।

ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি নৃত্য অনুষ্ঠান দেখানো হচ্ছে।

রেড কার্পেট এর উপর তারা দাঁড়িয়ে রয়েছে।

বাড়িটির সামনে পুরো ঘাসে ভরা ।

অনেক দূর-দূরান্ত থেকে গাছপালাগুলো ছোট মনে হচ্ছে সামনে দুটো পাথর দেখতে পাচ্ছি বড় বড়।

কিছু মিস্ত্রিরা কাজ করছে এখানে ।

পাশে কিছু দোকানপাটও দেখা যাচ্ছ--

একটি অ রুম দেখতে পাচ্ছি কিছু বাচ্চারা এখানে বসে--

একটি বড়ো এবং একটি বাচ্চা গরু।